এখানে একটি-ই ম মাছের বাজার দেখা যাচ্ছে যেখানে অনেক লোক মাছ কেনাকাটা করছে যেখানে বেশিরভাগ লোক মা --

সেলুন দেখা যাচ্ছে সেলুনের ভেতরে একটি লোক দাড়ি সেভ করছে আআর দোকানের ভিতরে একটি এল.ই.ডি টি.ভি. দেখা যাচ্ছে।

কিচ্ছু ছেলেও ইয়েলো বেল্ট আর কিচ্ছু ছেলে ব্ল্যাক বেল্ট পড়ে আছে | অনেক পোস্টের দেখাচ্ছে | দুটো ফ্যান দেখা যাচ্ছে | এখান দিয়ে আর তোমাদের মেঝেটা--

পাশে তিন চারটি লোককে দেখা যাচ্ছে | তাঁরা সোয়েটার জ্যাকেট মাফলাট পড়ে আছে | তার পিছনে ঘর আছে | প্রচুর কুয়াশা পড়ে আছে | কিছু তাদের উপাস দোকানের সামনে একটি পাইপ ঝুলছে।